সাইডে একটা বেড়ার গর বাইরে খাফর ঝুলানি দেখা যার সাইডে ওয়াল ।

একটা চেয়ার লাল কালারের দেখা যার আর একটা চেয়ার বেজ কালারের একটা ফ্যান দেখা যার হোয়াইট কালারের।

ভিতরে অনেকগুলা মানুষ বাইরেও মানুষ লুঙ্গি ফরনে ।

ভিতরের উফরের সালটা নীলে আর সাদায় ভিতরে বড় স্ক্রিনের মধ্যে কিছু দেখা যার।

এখানো একটা গরুও ঘরের মতো লাগের এটা পুরাই ব্লু কালারের।

উপরে ইটার অনেকগুলা ফ্যান চলের যেটা সাদায় হালায়।